এটি একটি বাড়ি। তো দেখে মনে হচ্ছে বাড়িতে কিছু অনুষ্ঠান হচ্ছে।

সুইমিং পুলটিতে নেমে খেলা করছে।

আর কিছু মানুষ যাওয়া আসা করছে।

খেলার মাঠটি পুরো ফাঁকা দেখা যাচ্ছে।

রাস্তা দিয়ে দুটি মেয়ে হেটে যাচ্ছে দেখা যাচ্ছে।

আর একটি গরু কিংবা ছাগল ঘাস খাচ্ছে।

একটি প্যান্ডেল আছে তো প্যান্ডেল -এর সামনে একটি--

এটা দেখে মনে হচ্ছে সার্ভিসিং দোকান।

তো-ও স্কুল -এর দালানটা পুরো ফাঁকা আছে।

সামনে একটি রাস্তা দেখা যাচ্ছে রাস্তার আশেপাশে--

এটি একটি প্রাণ সার্ভিস তো এই প্রাণ সার্ভিস -এর সামনে--

আর কিছু জায়গা আছে ফাঁকা জায়গা--

কিছু কোন কালারিং লাইট দেওয়া হয়নি।

সামনেটা পুরো ফাঁকা দূরে কিছু গাছপালা দেখা যাচ্ছে।

তো তার পাশ থেকে কিছু গাড়ি আসা-যাওয়া করছে।